সর্বশেষ সংসদ মনোনীত সরকার। পঞ্চাশ মাইক্রন পুরুষত্বের প্লাস্টিকের ব্যাগ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে এবং পঁচাত্তর মাইলের বেশি নির্দেশ করেছে। প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করা কি ঠিক? এগুলি ক্ষুদ্র বিষয় কণাতে ভেঙ্গে যায় যা মাটি এবং জলপথ কে দূষিত করে এবং প্রাণীরা

কিন্তু বর্জ্য প্লাস্টিক ব্যাগগুলি আশেপাশে সমস্যা হওয়ার অনেক আগে শুরু হয় ভারতের নিচে

চিহ্নিত sup আইটেমের মধ্যে রয়েছে। বেলুনের জন্য প্লাস্টিকের লাঠি অথবা ক্যান্ডিস্টিক আইসক্রিমের স্টিক পলিস্টট্রনিক থার্মোকল প্লেট কাপ গ্লাস কাটা চামচ ছুরি ট্রে মোরক বা মিষ্টির বাক্স আমন্ত্রণের কার্ড সিগারেটের প্যাকেট প্লাস্টিক বা cvc প্যাকেজিং ফ্রেম গুলি সমস্ত কিছুই আশেপাশে প্লাস্টিক প্লাস্টিকের সমস্যা কি প্লাস্টিক আগে অনেক ছোট এবং বড় পরিবেশগত এবং পরিবেশগত সমস্যা সৃষ্টি করে প্লাস্টিক ব্যাগের সবথেকে সাধারণ সমস্যা হলে উৎপাদন বর্জ্যের পরিমান

এমন কি সঠিকভাবে নিষ্পত্তি করলেও সেগুলো পচতে ও ভেঙ্গে যেতে কয়েক বছর।

দীর্ঘমেয়াদি প্রচুর পরিমাণে বর্জ্য তৈরি করে ভুলভাবে ফেলে দেওয়া ব্যাগগুলি জলপথে আটকে থাকা নর্মদা এবং সাগর গুলিতে তাদের পথে খুঁজে পেয়েছে যা সামুদ্রিক

বিপুল পরিমাণে প্লাস্টিক বর্জ্য প্রতিবছর সাগরে জমা হয় যা

অনেক মাইক্রোবিয়াল প্রজাতি প্লাস্টিক কণার ওপর ওপর নিজের উপর বিষ স্থাপন

প্লাস্টিক আমাদের পরিবেশকে ক্ষতি করে। এবং প্লাস্টিকের জন্য জল ও দূষিত হচ্ছে সমাজের প্লাস্টিকের ব্যবহার এতটাই বেড়ে গেছে যা পরিবেশকে দূষিত করছে এবং মাটিতে কোন প্লাস্টিক ফেললে সেটি মাটির সঙ্গে সহজে মিশে যাচ্ছে না এর ফলে মাটি দূষিত হচ্ছে গাছের উৎপাদন ক্ষমতা কমে যাচ্ছে। যে দেশে তার জীবন চক্র জুড়ে প্লাস্টিক দ্রব্য উৎপাদন ব্যবহার এবং বর্জন ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয়

পরিবেশের ক্ষতির কথা বলা হয়েছে বায়ু চালিতপ্লাস্টিক কনা সামুদ্রিক বিভিন্ন অংশে আবর্জনা। প্যাঁচ তৈরি করে। জাতি সমূহের অনুমান। প্লাস্টিকে নিষেধাজ্ঞার প্রভাব

ইকোনমিক জার্নাল ইকোনমিক প্লাস্টিকের দুই হাজার আঠেরো সালের একটি সমীক্ষা অনুসারে নিষ্পত্তিযোগ্য ব্যাগের ওপর একটি পাঁচ সেট টেক্সট ডিসপোজেবল ব্যাগের ব্যবহার চল্লিশ শতাংশ

লেডি এমন ট্যাক্স ডেনমার্কের থেকে

ওয়ারল্যান্ড দক্ষিণ আফ্রিকা বেলজিয়াম হংকং ওয়াশিংটন দিসিচ

এবং চেনে প্রায় পঞ্চাশ পারসেন্ট ম্যানেজমেন্ট জার্নালের দযা হাজার উনিশ সাল গবেষণায় দেখা গেছে যে ক্যালিফোডিয়াম প্লাস্টিক ব্যাগের ওপর নির্দেশনা কার্যকর করার ফলে প্লাস্টিক কেরি আউট ব্যাগগুলি বাদ দেওয়া যেতে পারে I চল্লিশ মিলিয়ন পাউন্ড I প্লাস্টিকের খাদ্য ছিল কিন্তু ক্যালিফোর্নিয়া বারো মিলিয়ন পাউন্ড প্লাস্টিক কিনেছে ট্রাক মাক কেনার মাধ্যমে । প্লাস্টিক ক্যারিয়া আউট ব্যাগগুলো ট্রাস্ট ব্যাগ হিসাবে পুনরায় ব্যবহার করা হয়েছে। তবে এটি এমন এলাকা নিয়ন্ত্রিত এক ব্যাগে কাগজের ব্যাগ বা অনিয়ন্ত্রণ মোট প্লাস্টিকের ব্যাগ ব্যবহার

আমরা এখানে প্লাস্টিকের ব্যাগের কথা কিন্তু বলছি। যেগুলো বিনামূল্যে প্রদান করা হয়। প্লাস্টিক ব্যাগের,

প্লাস্টিক ব্যাগের নির্দিষ্ট করলে প্লাস্টিক ব্যাগের বিশাল কালোবাজার হতে পারে গবেষণার,

প্লাস্টিক ব্যাগের নির্দেশনার মানুষকে পাতলা প্লাস্টিক ব্যাগ ব্যবহারের থেকে নিক্ষু ক্ষ সাহিত্য করতে বলেছে। অতিরিক্ত ভাবে নির্দেশনা গুলি উল্লেখযোগ্য ট্রিক্স ব্যাগের বিক্রয় বৃদ্ধি করতে পারে

লোকেরা

ব্যবহার করতে পারে না কিন্তু নন প্লাস্টিক ব্যাগ যেমন কাগজ তুলা ভার্জিন প্লাস্টিক যেমন পঞ্চাশ মাইক্রোন পুরা প্লাস্টিকের ব্যবহার করা। উৎপাদন প্লাস্টিকের ব্যবহারের চেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নির্গমন করতে পারে যারা মোমের প্লাস্টিক ব্যাগ নির্দেশনা হওয়ার পরে গ্রীন হাউজ গ্যাস নির্গমন বাড়তে পারে প্লাস্টিক ব্যাগের বিকল্প গুলি প্লাস্টিক ব্যাগের চেয়ে আরো বেশি পরিবেশন দান্তব করার জন্য একশো যার পুনর্ব্যবহার এই বলে গিয়ে প্লাস্টিকের তুলে নেয় কম স্যানিটাইজ হিসেবে দেখা হয় কারন তারা দোকানের বাইরে থেকে জীবাণু আনতে পারে যেমন গাড়ি এবং ঠিক আউট স্যান্ডেলের মত উচ্চপাষ্ট পৃষ্ঠা

বিক্রয়ের জন্য বিশ্বব্যাপী আইন আছে কি?

কেনিয়ায় পরিবেশ রক্ষার জন্য দুই হাজার সাত সালে এবং দুই হাজার এগারো সালে প্লাস্টিক ব্যাগ তৈরি এবং আমদানি নির্দেশ করার চেষ্টা করেছিল যখন নির্মলতা এবং খুচরো বিক্রেতা ভুক্তদের কাছে অন্যান্য উপাদান ব্যবহার খরচ পাশ করা হুমকি দেয় সেই সালেই পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ বিষয়ক মন্ত্রী পরিষদ সচিব ঊর্ধটক জুটি ওয়ান খনন টেস্টিটি নতুন নিয়ম

ছাপান্নের অধীনে

প্যাকেজিং এর জন্য ব্যবহার সমস্ত প্লাস্টিক ব্যাগের ব্যবহার উৎপাদন এবং আমদানি নির্দেশ করেছে প্রাথমিক প্যাকেজিং ব্যাগ হাসপাতালের বর্জ্য ব্যাগ এবং আবর্জনার ক্যাম্প লাইটারগুলি নিষেধাজ্ঞা থেকে আব্রাহত প্রাপ্ত এই নির্দেশনা কে বিশ্বের সবচেয়ে কঠিন অ্যাক্ট হিসেবে বিবেচনা করা হয় যেখানে পর্যন্ত জরিমানা দিতে হয় অনেকটাকা চার বছরে কারাদণ্ড ভোগ করতে হয়। দুই হাজার উনিশ সালে

নাইজেরিয়ান হাউস অফ দেশে প্লাস্টিকের ব্যাগ উৎপাদন আমদানি এবং ব্যবহার নির্দেশক হয়েছিল। রুয়ান্দা রুয়ান্দা এর প্লাস্টিক ব্যাগ নির্দেশনায় দুই হাজার আঁট সালে কার্যকর হয়েছিল। দুই হাজার এগারো সালে শুরু করে রুয়ান্দা এর সরকার তার অঞ্চলে অন্যান্য দেশকে প্লাস্টিক ব্যাগ নির্দেশনা করার জন্য

দক্ষিণ আফ্রিকা দুই হাজার চার সাল ব্যাগ শোলকো চালক হওয়ার আগে প্লাস্টিক ব্যাগগুলো দক্ষিণ আফ্রিকার একটি প্রধান উদ্যোগে

ব্যক্তি কখনোই নির্দিষ্ট করা হয়নি। তবে প্লাস্টিক ব্যাগ প্রস্তাবনাকার দ্বারা প্রদেশ সুলকো চালু করা হয়েছিল মোটা প্লাস্টিক ব্যাগের ওপর আরোপ করা হয় এবং যদিও এই পদক্ষেপটি প্রাথমিকভাবে ভক্তদের মধ্যে ক্ষতির সৃষ্টি করেছিল এবং ভলিউম প্রাথমিকভাবে হ্রাস পেয়েছিল ভক্তদের ব্যবহার ক্রমাগতভাবে প্রতিবছর কয়েক মিলিয়ন প্লাস্টিক শপিং ব্যাগ

প্লাস্টিক ব্যাগ কি ক্ষতিকর? এই সম্বন্ধে আমরা একটু জেনে নিই প্লাস্টিক ব্যাগগুলি পণ্য ব্যবহার করা কঠিন এবং ব্যয়বহুল এবং বেশিরভাগ প্ল্যান ফেল সাইড গুলিতে শেষ পর্যন্ত যেখানে তারা শতদ্রী গ্রেট হতে পায় তিনশো বছর সময় নেয় তারা ছোট বিষাক্ত কনার মধ্যে ভেঙে যা মাটিও জলপথ কে দূষিত করে এবং খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে যখন প্রাণীরা ভুলবশত সেগুলি

প্লাস্টিকের দশটি ব্যবহার কি কি? জেনে নেওয়া যাক বিমানবন্দরে কাজে লাগে

কাজে লাগে কোলাহল মেডিকেল টেট চশমার ক্ষেত্রে

সুপার মার্কেটের গাড়িতে সমস্ত কিছুই বেশিরভাগ ক্ষেত্রেই প্লাস্টিক গুরুত্বপূর্ণ এক জায়গা হয়ে দাঁড়ায়। প্লাস্টিক কমাতে পারে সে সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। প্লাস্টিক খরচ কমাতে একক ব্যবহার করা প্লাস্টিক যেমন পানিস্ত্র এড়িয়ে চলুন আপনি যদি কেনাকাটা করতে যান তবে একটি পোশাকের ব্যাগ নিতে ভুলবেন না। সেখানে একটি প্লাস্টিকের ব্যাগ বদলে কাগজের ব্যাগ ব্যবহার করে। রিসাইকেল করে এটাও প্লাস্টিকের তৈরি বেশি ড্রাগ খাওয়ার এবং কম প্যাকেটজাত পণ্য কিনে। গ্লাস বা স্টিল এর বদলে প্লাস্টিকের আমরা এতক্ষণ প্লাস্টিকের ব্যাগের উপকার সমন্ধেজানলাম

কতটা উপকার করে সেই সম্বন্ধে জানলাম কিন্তুপ্লাস্টিক ব্যাগ আমাদের পরিবেশের জন্য কতটা ক্ষতিকর

আমরা এখানে জানলাম প্লাস্টিক ব্যাগ ব্যবহার করা যেমন আমরা তো প্রয়োজনীয় দিনে ভালোভাবে ব্যবহার করতে পারি কিন্তু

মারচারের ক্ষতি করছি জল দূষণ করছি মাটি দূষণ করছি সমস্ত ক্ষেত্রেই আমরা ক্ষতি করছি পরিবেশের। তাই প্লাস্টিকের ব্যবহার পরিবেশ একটু কমলে সে ক্ষেত্রে আমরা পরিবেশকে সচেতন করে উন্নত দিকে নিয়ে যেতে পারে।

সে গুরু রামদাস জি আন্তর্জাতিক বিমানবন্দর এই আন্তর্জাতিক বিমানবন্দর যা অনৈতেশর পাঞ্জাব ভারতের পরিষেবা দেয়। এটি রাজা সানসিটে অবস্থিত শহরে কেন্দ্র থেকে এগারো কিলোমিটার সাত মাইল উত্তর পশ্চিমে

চতুর্থ সিং গুরু এবংঅমৃতসরের প্রতিষ্ঠা গুরুদাম দাসের নামে নামকরণ করা হয়েছিল। এবং বিমানবন্দরটি পাঞ্জাবের বৃহত্তম এবং ব্যস্ততম বন্দর বলে জানা গেছে দিন দিন ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর পর এটি উত্তর ভারতের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর দুই হাজার সাতেরও থেকে দুই হাজার আঠেরো আর্থিক বছরে বিমানবন্দরটি ভারতের তৃতীয় দ্রুততম বন্ধনশালী বিমানবন্দর ছিল উনিশও দশকের বেশি কাজে লেগেছিল দুই হাজার উনিশ সালে ভারতের বিমানবন্দরটি

নমস্কার আমি advocate বোদিসপ্ত হালদার এখন আপনাদেরকে পড়ে শোনাবো আনন্দবাজার পত্রিকা কলকাতা থেকে কয়েকটি

আনন্দবাজার পত্রিকা কলকাতা সোমবার সাতাশে ফেব্রুয়ারি দুহাজার তেইশ জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি তিন শিশুর মৃত্যু দুই হাসপাতালে নিজস্ব সংবদতা জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে শনিবার রাত থেকে রবিবার সকালের মধ্যে মাত্র কয়েক ঘণ্টায় শহরের দুই হাসপাতালে মৃত্যু হল তিনটি শিশুর

এই রাজ্যে যাদের মধ্যে Adenovirus এ মৃতের সংখ্যা সবচেয়ে বেশি বলে জানা যাচ্ছে জানা গিয়েছে হাওড়ার উদয়নারায়নপুরের বাসিন্দা রাজশ্রী রায় বয়স নয় মাস গত দোসরা ফেব্রুয়ারি জ্বর নিয়ে বি সি রায় শিশু হাসপাতালে ভর্তি হয় এগারো তারিখ তার ছুটি হয় পরিজনদের অভিযোগ হাসপাতাল থেকে ছাড়া পেলেও জ্বর কমেনি রাজশ্রীর শ্বাসকষ্ট শুরু হওয়ায় উনিশে ফেব্রুয়ারী ফের তাকে বি সি রায় শিশু হাসপাতালেই ভর্তি করা হয়। কিন্তু শুক্রবার থেকেই অবস্থার অবনতি হতে শুরু করে তার শনিবার গভীর রাতে মৃত্যু হয় রাজশ্রীর তার death certificate এ Adenovirus এর কথাই উল্লেখ করা রয়েছে ওই হাসপাতালেই রবিবার সকালে মারা যায় বাদুড়িয়ার বাসিন্দা আট মাসের শুভজিৎ মন্ডল জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে গত দোসরা ফেব্রুয়ারি সে ভর্তি হয়েছিল চিকিৎসকেরা জানিয়েছেন sever pneumonia এর কারণেই মৃত্যু হয়েছে শুভজিৎ এর এদিন ভরে হাসপাতালের medical collage হাসপাতালে medical collage মৃত্যু হয়েছে কল্যাণীর মাঝের চক গ্রামের বাসিন্দা দেড় বছরের রুদ্রিক সরকারের জ্বর কাশি ও শ্বাসকষ্ট নিয়ে কল্যাণীর এমসে দিন দশেক ভর্তি ছিল সে অবস্থার অবনতি হতে থাকায় একুশে ফেব্রুয়ারি কলকাতায় refer করা হয় তাকে সেদিন শ শহরের সরকারি কোন হাসপাতালে pediatric intensive care unit এর শয্যা খালি ছিল না, ফলে রুদ্রিক কে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তেইশ শে ফেব্রুয়ারি কলকাতা medical কলেজে স্থানান্তরিত করা হলে সেখানে ventilation দিতে বলা হয় তাকে sepsis ও bronchopneumonia এ তাদের মৃত্যু হয়েছে বলে জানাচ্ছেন চিকিৎসকেরা তবে ওই শিশুর viral panel পরীক্ষার report এখনো না আসায় বোঝা যাচ্ছে না সে Adenoviruses আক্রান্ত হয়েছিল কিনা জ্বরও শ্বাসকষ্টে আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্য দপ্তর উদ উদ্বিগ্ন অথচ এই দুই কারণে চলতি মরশুমে ঠিক কত জনের মৃত্যু হয়েছে তার কোন পরিসংখ্যান সরকারিভাবে এখনো জানাইনি তারা এক স্বাস্থ্যকর্তার কথায় adenoviruses ছাড়া অন্যান্য virus বা ব্যাকটেরিয়া সংক্রমনেও মৃত্যু ঘটছে viral জ্বর সর্দি কাশি ইত্যাদিতে ও আক্রান্তের সংখ্যা বাড়ছে তবে পরিস্থিতির দিকে নজর রাখতে প্রতিদিনই বৈঠক করা হচ্ছে রোগীর চাপ বাড়তে থাকায় বি সি রায় শিশু হাসপাতালের মূল ভবনে